কোনো মেশিন টেসিন কোম্পানি -এর ভিতরে মনে হয় কাজ টাজ করছে।

জল দিয়ে আঁ লাইট টাইট জ্বলছে।

হয়তো ওহ বিহারি দের কোনো মেলা চলছে চারপাশে একটিমন্দির দেখতে সুন্দর লাইট ফাইট জ্বলছে দারুন জায়গা।